layers and boolean operations এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা layers সম্পর্কে শিখব
filters boolean অপারেশনস
tutorial record করতে আমি ব্যবহার করছি:
ubuntu linux 1204 os
inkscape সংস্করণ 0484
inkscape খুলুন dash home এ যান এবং লিখুন inkscape
inkscape লোগোতে টিপুন
আমাদের পূর্বে তৈরী করা প্রথম বিকল্প svg file খুলুন
আমি এটি documents folder সংরক্ষণ করেছি
প্রথমে আমরা inkscape we layers সম্পর্কে শিখব
layer মেনুতে যান এবং layers বিকল্পে টিপুন
এখন layer palette interface ডান palette খুলেছে
ডিফল্টরূপে সেখানে একটি layer রয়েছে আপনি দেখতে পারেন যে এর named layer 1
একটি নতুন layer যোগ to তৈরী করতে layer প্যালেটে plus icon টিপুন
একটি dialog box add layer খোলে
layer name text box আমরা layer একটি name লিখতে পারি
আমি eye layer name eye দেবো
এখন position drop down তালিকায় টিপে আমরা layer স্থান নির্ধারিত করতে পারি
এখানে 3 টি বিকল্প রয়েছে
above current এই layer বর্তমান layer উপরে রাখে
below current এই layer বর্তমান layer নীচে রাখে
as sublayer of current ইঙ্গিত দেয় যে এটি বর্তমান layer অংশ হবে
আমি এর স্থান above current এ রাখব এবং add বোতামে টিপব
এখন layer প্যালেটে eye named একটি নতুন layer দৃশ্যমান
একইভাবে bow named আরেকটি layer তৈরী করুন
এখন layer প্যালেটে 3 the layer রয়েছে
এরপর learn নামান্তর করা শিখি
প্রথমে layer 1 এ দুইবার টিপুন এবং circle হিসাবে এর নামান্তর করুন এবং enter টিপুন
এরপর canvas ফিরে আসি সেখানে 2 টি eye এবং একটি bow রয়েছে
এই আকার আমাদের তৈরী করা দুটি ভিন্ন layers সরাই
mouse টেনে এনে উভয় eye নির্বাচন করুন
এখন আপনার keyboard ctrl + x টিপুন এখন eyes উধাও হয়ে গেছে
এখন layer প্যালেটের eye layer টিপুন
canvas ফিরে alt এবং ctrl + alt + v টিপুন
bow আকারের জন্য একই কাজ পুনরাবৃত্তি করুন
সকল objects অনির্বাচিত করতে canvas যে কোনো একটি ফাঁকা স্থানে টিপুন
eye এবং lock icons লেয়ার লুকাতে এবং lock করতে সাহায্য করে
যখন আপনি layer লুকান আপনি পরিষ্কারভাবে পরবর্তী নিম্ন layer objects দেখতে পারবেন
layer lock করলে আপনি নির্দিষ্ট layer দুর্ঘটনাজনিত সম্পাদনাগুলি প্রতিরোধ করতে পারবেন
এটি বিশেষ উপযোগী যখন আমাদের বড় এবং জটিল graphic এসাইনমেন্টের উপর কাজ করতে হয়
এখন 2 the icons eye এবং lock একে অপরের বামদিকে রয়েছে
আমরা এখন এগুলি ব্যবহার করা শিখব
layer lock to unlock করতে lock icon টিপুন আমি এখন bow layer lock করেছি
দ্রষ্টব্য যে একটি layer লক থাকলে আমরা সেই layer কোনো পরিবর্তন করতে পারি note
এরপর canvas bow নির্বাচন করার চেষ্টা করি আপনি লক্ষ্য করবেন কে এটি করা সম্ভব you
এখন আমি bow layer unlock করব
আমি bow object নির্বাচন করতে পারবো এবং তার বৈশিষ্টও পরিবর্তন করতে পারবো
এখন canvas একটি layer দৃশ্যমান to অদৃশ্য করতে layer বামদিকে eye icon টিপুন
আমি bow layer জন্য eye icon টিপছি
canvas কি হচ্ছে তা দেখুন
এখন bow layer duplicate করি
layer মেনুতে যান এবং duplicate current layer বিকল্পে টিপুন
লক্ষ্য করুন যে bow copy named একটি layer layer palette window তৈরী হয়েছে
কিন্তু আমরা canvas নতুন bow দেখতে পারি না এর কারণ হল bow object পূর্ববর্তী layer ওভারল্যাপ হয়েছে
উপরের layer bow নির্বাচন করুন এবং উভয় bows দেখতে এটি একদিকে সরিয়ে আনুন
circle layer নির্বাচন করুন
eyes এবং bows কে ঘিরে একটি উপবৃত্ত আঁকুন এটি কমলা রঙে বদলান
উপবৃত্তের উপর অন্যান্য objects সহ background the দৃশ্যমান
layer প্যালেটে plus আইকনের palette চারটি icons নির্বাচিত layer স্থিত করতে সাহায্য করে
প্রথম icon নির্বাচিত layer উপরস্থ layer রাখে
বর্তমানে circle layer নির্বাচিত
লক্ষ্য করুন যে টিপলে circle layer উপরস্থ layer বদলে যায়
অন্তিম icon নির্বাচিত layer সবচেয়ে নীচের layer রাখে
এই icon টিপুন লক্ষ্য করুন যে circle layer এখন সবচেয়ে নীচের layer
দ্বিতীয় layer নির্বাচিত layer এক layer উপরে রাখে
eye icon টিপুন circle layer eye layer উপরে সরে গেছে তাই eye দৃশ্যমান নয়
তৃতীয় icon নির্বাচিত layer এক layer নীচে রাখে
eye icon টিপুন এখন circle layer eye layer নীচে সরে গেছে
সুতরাং এইভাবে এই চারটি icons ব্যবহার করা যেতে পারে
শেষে মাইনাস icon নির্বাচিত layer মুছে ফেলবে bow copy layer নির্বাচন করুন এবং এটিতে টিপুন
লক্ষ্য করুন যে bow copy layer আর দৃশ্যমান নয়
blend mode blend filter একটি সম্পূর্ণ layer প্রয়োগ করার shortcut
এর means হল objects নির্বাচিত লেযারে overlap হলে inkscape দুটি অবজেক্টের pixel by pixel blend করবে
তাই filters দৃশ্যমান করতে circle layer উপরে রাখুন
blend mode এর drop down তালিকায় টিপুন সেখানে 5টি বিকল্প রয়েছে
প্রথম বিকল্প the হল normal layer কোনো filter যোগ করে the
এখন এটিতে টিপি লক্ষ্য করুন যে layer কোনো layer যুক্ত হয়নি
এরপর multiply তে টিপুন
লক্ষ্য করুন যে সবচেয়ে উপরের layer light filters করে যাতে নীচের layer objects দৃশ্যমান হয়
একই সময়ে at overlap অঞ্চলে গাঢ় রঙ গঠন করতে blends বা mixes ও করে
পরবর্তী বিকল্প হল screen
উপরের objects লক্ষ্য করুন; তারা নীচের objects লঘিমা যোগ করে
সুতরাং এটি overlap অঞ্চলে হালকা so lighter রঙ গঠন করতে blends so mixes ও করে
darken নির্বাচন করুন উপরের layer objects নীচের layer objects গাঢ় করে
এখন অন্তিম বিকল্পটি নির্বাচন করি এখানে উপরের objects নীচের objects হালকা বা লাইটার করে
আপনি কখনো blend mode কে normal এ নিয়ে গেলে এতক্ষণ প্রয়োগ করা blend filters অদৃশ্য হবে
আমরা filters মেনুতে আরো অনেক filters দেখতে পারি
একটি নির্দিষ্ট filter প্রয়োগ করতে প্রথমে object নির্বাচন করুন এবং তারপর পছন্দসই filter টিপুন
circle layer আবার নীচের layer নিয়ে যান
একটি eye নির্বাচন করি filters মেনুতে যান blur এবং fancy blur নির্বাচন করুন
eye তে পরিবর্তন লক্ষ্য করুন
অপর eye নির্বাচন করি filters মেনুতে যান bevel এবং smart jelly নির্বাচন করুন
আবার eye তে প্রয়োগ করা পরিবর্তন লক্ষ্য করুন
এখন bow নির্বাচন করুন filters মেনুতে যান scatter এবং air spray নির্বাচন করুন
airsprayed হওয়ায় bow এখন দৃশ্যমান
blend mode এর নীচে থাকা opacity বিকল্প নির্বাচিত layer অস্বচ্ছতা কমাতে সাহায্য করে
circle layer নির্বাচন করুন
opacity level বিন্যস্ত করুন এবং উপবৃত্তে পরিবর্তন লক্ষ্য করুন
এরপর আমরা boolean অপারেশন সম্পর্কে শিখব
path মেনুতে যান এগুলি হল উপলব্ধ boolean অপারেশন
পাশে উপলব্ধ আকারগুলি রাখুন
সবুজ রঙের বর্গক্ষেত্র এবং লাল রঙের একটি বৃত্ত আঁকুন বর্গক্ষেত্রের উপরে বৃত্ত পাশ দিয়ে রাখুন
উভয় নির্বাচন করুন path মেনুতে যান এবং union এ টিপুন লক্ষ্য করুন go উভয় আকার এখন একত্রিত হয়েছে
এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে আপনার keyboard ctrl + z টিপুন
আবার উভয় নির্বাচন করুন path মেনুতে যান
difference এ টিপুন এবং click হয় তা দেখুন
এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে কীবোর্ডে ctrl + z টিপুন
আবার উভয় objects নির্বাচন করুন path মেনুতে যান এবং intersection এ টিপুন এবং আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন
এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে কীবোর্ডে ctrl + z টিপুন
আবার উভয় objects নির্বাচন করুন path মেনুতে যান এবং exclusion এ টিপুন
আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন
আবার ctrl + z টিপুন
আবার উভয় objects নির্বাচন করুন path মেনুতে যান এবং division এ টিপুন
বিভক্ত বৃত্তে টিপুন এবং ফলাফল দেখতে এই অংশ পাশে সরান
এটি পূর্বাবস্থায় নিয়ে আসতে কীবোর্ডে ctrl + z টিপুন
আবার উভয় objects নির্বাচন করুন path মেনুতে যান এবং cut path এ টিপুন
আকৃতিতে পরিবর্তন লক্ষ্য করুন
object stroke থাকলেই cut path বিকল্প cut করে প্রথমে আকার অনির্বাচন করুন
এখন যে কোনো একটি strokes নির্বাচন করুন এবং cut path দৃশ্যমান করতে এটি পাশে সরান
সংক্ষিপ্তকরণ করি in tutorial আমরা শিখেছি
layers filters এবং boolean অপারেশন
আপনার জন্য একটি নির্দেশিত কাজ রয়েছে
গোলাপী রঙের একটি আয়তক্ষেত্র এবং সবুজ রঙের একটি ত্রিভুজ তৈরী করুন
ত্রিভুজ আয়তক্ষেত্রের উপরে রাখুন
উভয় নির্বাচন করুন union ব্যবহার করুন এটি একটি home আইকনের it হওয়া উচিত
layer name home দিন
2 টি বৃত্ত আঁকুন
একটি অপরের উপরে রাখুন
উভয় নির্বাচন করুন এবং difference ব্যবহার করুন
এটি একটি ক্রিসেন্টের it হওয়া উচিত
একটি উপবৃত্ত আঁকুন
10 টি কোণ সহ একটি star আঁকুন
এটি উপবৃত্তের centre রাখুন
উভয় নির্বাচন করুন এবং exclusion প্রয়োগ করুন
2 টি লেয়ার যথাক্রমে crescent এবং star তৈরী করুন
অর্ধচন্দ্রাকার আকৃতি বাদ দিয়ে crescent layer paste করুন
একইভাবে star আকৃতির জন্য করুন
আপনার সম্পন্ন নির্দেশিত কাজ এইরকম হওয়া উচিত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
বিস্তারিত তথ্যের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন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
এই বিষয়ে বিস্তারিত তথ্য এই link প্রাপ্তিসাধ্য
আমরা tutorial শেষে চলে এসেছি